এবং একটি লোক সেখানে ছবি তুলছে। আশেপাশে কিছু আমি বড়ো এবং ছোট গাছপালা ও সেখানে দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি প্যান্ডেল করা হয়েছে । প্যান্ডেলের সামনের অংশটি খুব সুন্দরভাবে ফুল এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ফাঁকা জায়গা আছে | এবং সেখানে অনেক লোকজন বসে আছে।